প্ল্যান অনেক বড়ো প্ল্যান ওটা হোয়াইট কালার লাল--।

এখানে লিখা আছে কি যে ব্যাঙ্ক অফ রাষ্ট্রে--

কলেজ বটে এখানে সেখানেও --

হোটেল টা অনেক ভালো সাজা আছে। সাইড -এ সাইড -এ।

ঘরবার কইবার জন্যে এই জাগাটো খাস লোগ যায় একদম অনেক বড়ো--

আর সাইড -এ একটা ঘর আছে ঘ-টক সাইড -এ--

এমন ঘরটা ভাঙ্গিয়ে গেল রাজা মহারাজারা এখানে ঘর ছিল।

কাম হয়না এখন অনেক পিলার ঊঠানের ওপরে ছেড়ে দিয়েছে ওইটুকু সাইড -ও।

বিল্ডিং টা তিন তোলা বিল্ডিং বটে একদম